যা মানে যার গান শুনতে পছন্দ কর সেই আহ কি বলে গায়কের বা গীতিকারের নাম লাইক খুঁজো তাহলে সেটা তোমার জন্যে ভালো হবে মানে খুঁজে পেতে আর কি সুবিধা হবে হ্যাঁ সেটাই আমারও মনে হয় তো তুমি কিছু গান লিখে দিলে আমার অনেক অবশ্যই কিছু গান তোমাকে আহ গান তো তোমাকে দেবই। হ্যাঁ অবশ্যই আর আহ আমিও তোমাকে কিছু আহ আমার প্রিয় প্রিয় cartoon নের নাম লিখে দিবো প্রিয় প্রিয় cinema যে গুলা আছে হ্যাঁ অবশ্যই আহ অবশ্যই আমি লিখে দিবো আর যেহেতু বললেই যে তুমি cinema cinema দেখেছিলে তুমি হাওয়া cinema র কি দেখেছিলে সেখানে মানে সেখানের কাহিনীটা অবশ্যই আমাকে বর্ণনা করবে কিন্তু হ্যাঁ হ্যাঁ অবসসই সেটা তো বর্ণনা করবোই আর শুধু মাত্র হাওয়া cinema য় না আমার কিন্তু বাংলা অনেক ভালো ভালো cinema আছে সেগুলো একদম এখন কার cinema র মধ্যে হাওয়া টাই ভালো লেগেছে এ ছাড়া তোমাকে আর একটা cinema র কথা বলি সুতপার ঠিকানা তুমি সেই cinema টা দেখতে পারো তোমার ভালো লাগতে পারে

জি জি আমি তোমাকে আহ cinema টা পাঠিয়ে দিবো তুমি সেটা অবসর সময়ে দেখে নিতে পারো হ্যাঁ অবশ্যই আমি শুয়েছি বুজেছ শুনেছি যে হওয়া সিনেমাটা নাকি অনেক ভালো হয়েছে তো আসলে কখনো দেখা হয়ে ওঠেনি আচ্ছা এটা কি you tube না না তুমি এই সিনেমা গুলো youtube পাবে না এটা শুধু মাত্র hall মুক্তি দেওয়া হয়েছিল আহ hall এ hall থেকে দেখার সুযোগ ছিল পরবর্তীতে যদি তারা কোনো ভাবে সবার জন্যে উন্মুক্ত করে দেয় তাহলে নিশ্চয় তখন দেখতে পারবে

বোধ হয়না সুযোগ আছে

তাহলে তো আসলে পরে যখন সবার জন্যে উন্মক্ত করবে বা আমি কখনো hall এ যাওয়ার সুযোগ পাবো তখন দেখে নিবো তো আশায় থাকব আমি হ্যাঁ অবশ্যই আমিও আশায় থাকবো যে তুমি আমাকে আহ বিভিন্ন গান গুলো পাঠাবো আর শুধু মাত্র গুলো কেন আমারা তো হ্যা হ্যা আমি কবিতা পড়তে অনেক পছন্দ তোমার সাথে একটা দিক আমিও কবিতা পড়তে পছন্দ করি কবিতা পড়তে ভালো লাগে তো ঐতো কবিতার আর কি উহ কি বলে কবিতা গুলো আমরা একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিয়ে পড়তে পারি চাইলে হ্যাঁ অবশ্যই তাহলে আরো অনেক ভালো হয়

হ্যা বললাম তো যখন তুমার আহ তোমার ভালো লাগবে তখন তুমি শুনাবে যখন আমার ভালো লাগবে তখন আমি শুনাবো হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্য হতেই পারে আর আমাদের পছন্দের কবির কবি কবিদের নাম গুলো অনেক কবিতায় তো আছে যে আমরা আগে পড়িনি হ্যাঁ সেগুলো হচ্ছে তালিকা তৈরি করতে ফেলতে পারবোকবিতার বই গুলো একজন আরেকজনকে পড়তে দিতে পারবো এটা মনে হয় আমার কাছে খুবই ভালো একটা।

তো সেগুলো তুমি পড়লে আর তোমার যেই গুলা কাছে আছে সেগুলা হয়তো আমার কাছে নাও থাকতে পারে তো সেগুলা আমি পড়লাম তাহলে কিন্তু পড়ার পড়ার যে বই গুলো কিন্তু বারবার একজন আরেকজনের থেকে পড়লে দ্বিতীয় বার বই গুলো কিনতে হচ্ছে না বই নিয়ে পড়ার যে আগ্রহ টা আনন্দ টা সেটাও তুমি আর কি পেতে পারো

গান শোনা হবে cinema দেখা হবে হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

হ্যাঁ তুমিও ভালো থেকো তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমিও জানিও

আল্লা হাফিজ আসসালামালাইকুম আসসালামালাইকুম অলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আমাদের যে স্বাস্থ্য খাপ যে ভাবছিলাম আর কি আপনি জানেন বা স্বাস্থ্য খাপ অনেক এগিয়ে দিয়েছে আমাদের আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা মেয়ে যেএকুশ বছর বয়সে মেয়ে তার নাম শুভ সাহা সে কিন্তু মারা যাওয়ার পূর্বে বাবা-মা আত্মীয়-স্বজন তোমার দুঃখিতলা গিয়েছিল যা চোখে যা মনে আছে তারপর তার কিডনি আছে যাদের কোন দান করে দিয়েছে তো এটা কিন্তু সকল একটা আর লেখা আছে যারা আপনার কিডনি প্রয়োজন ছিল তা মানুষকে কিডনি দেওয়া হয়েছে এবং কিডনি ট্রান্সফার করা হয় তো এখন কিন্তু তো কিডনি ট্রান্সফার দেওয়া বাংলাদেশে কি করে সম্ভব pg hospital যারা আর বিশ্বকাপ আছেন আর এখানে বিক্রি হচ্ছে সহী উদ্দিন সাহেব অনেকদিন পর একটা চ্যানেল নিয়ে মানে কাজটা করছে না মানে সফলতা হয়েছে এই যে উপর টাকা বাড়বে আমার কিন্তু আমাদের আর বইয়ের বিশ্বে যেতে হবে না কিডনির জন্য হ্যাঁ কিডনির শুধু কিডনি না আরো যত আমি

পার্সোনাল এগুলোতো আগে করার জন্য আমাদের দেশের বাইরে প্রয়োজন পড়তো আমাদের এখন আমাদের দেশের সফল ভাবে এই কাজগুলো আমাদের চিকিৎসরা করছে

আর এতে করে কিন্তু দেখা যায় যে সরকারও লাভবান হচ্ছে পাশাপাশি যারা pesant আছে তাদের কিন্তু হ্যাঁ ঠিক আমাদের চিকিৎসা ব্যয় কমছে আমাদের বিদেশে যাওয়া লাগছে না আমরা দেশে বসে আমাদের পুরো সেবা টা পাচ্ছি। এটা আমাদের জন্য আর্থিকভাবে যেমন স্বাস্থ্যই হচ্ছে সেরকম

আমরা যদি হ্যাঁ আমরা যদি Bangladesh যে ব্যর্থতা খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার কিন্তু অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে

আর কারণ আর দেখা যায় যে পুরো সেই ক্যান্সারের বেশি আক্রান্ত হচ্ছে তো এই কারণটি আমরা বলতে পারি ধূমপান বা স্বাস্থ্য ক্ষেত্রে

পুরুষরাই দেখা যাচ্ছে মেয়েদের তুলনা অন্তত Bangladesh যে মেয়েদের তুলনায় পুরুষরা বেশি ধূমপান গ্রহণ করে। এই কারণে ধূমপানজনিত যে ক্যান্সার গুলো এইগুলো তো পুরুষদের বেশি হয়ে থাকে তো এক্ষেত্রে যে সরকারের নীতিমালা আছে, এটা কিন্তু দেখা যায় যে আর প্রতিটা যে তুলে ফেলবে তো আমি কিন্তু আর আপনার হু যে ক্যান্সার যে লেখা থাকবে লেখা তো অনেক আগেই থাকতো যে একটা ক্যান্সারে প্রতিক্রি একটা মানুষের আর শরীরে বিভিন্ন জায়গাগুলি আর কিভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় কুচ্ছিতভাবে আপনার পেট দেখা থাকবে পুরো যেন মানুষ এটাকে বেশি বেশি গ্রহণ করে আসলে এটা এটা আমার মনে হয় যে অনেকটা পারিবারিক সামাজিক এখান থেকে মানুষ ধূমপানের দিকে পরিবেশকে কারণে বেশি আগ্রহী হয়ে ওঠে আর কিছুটা কৌতুহল অল্পবয়সী ছেলে মেয়েদের কৌতহলে কারণে অনেকে ধূমপানটা গ্রহণ করে ফেলে পাশাপাশি সংঘ যদি খারাপ সঙ্গে পড়ে যায় শুধু ধূমপান কেন অন্য অন্য মাদক ও তারা আসতে আসতে গ্রহন করতে শুরু করে আর পরিবারে কেউ যদি বিশেষভাবে ধূমপান হয় তাহলে ধূমপানের প্রতি যে একটা খারাপ মনোভাব এটা মনে হয় ছোট থেকে দূর হয়ে যায় এটা পরিবারে বড়দের মানে দেখেই মনে হয় আমরা ছোটরা ধূমপানের খারাপ মনোভাবটা এটা থাকে না এ কারণে একই পরিবারের দেখা যায় একজন ধূমপাই থাকলে সেই পরিবারে অনেকে ধূমপান করে যে পরিবার অধম পাই সেই পরিমাণে দেখা যাচ্ছে মানে ধূমপাই সংখ্যা যারা অধম পাই তাদের পরিবারের নতুন ধূমপাই তৈরি হয় কম আমার মনে হয় আর কি আর আমরা যেহেতু স্বাস্থ্য সাথী আলোচনা করছিলাম তো সেখানে আমাদের মেয়েরা কি চায় যে ধূমপানে পাশাপাশি যারা পান খাই এটা কিন্তু আমাদের Bangladesh খুব বেশি

কোনরকম নেশা হিসেবে ধরে না বলতে গেলে গ্রাম বাংলার মানুষেরা সেটা তো তারা সব সময় পানের সাথে যেতাম একটা এটাকে তারা তারা গ্রহণ করছে এটাকে যারা বলে তারা গ্রহণ করছে এটা যে একটা মাদক এটা যেন খেয়ালই থাকে না এখন পানের কথা আপনি যেটা বললেন পানে মাধ্যমে কিন্তু মানুষ স্বাস্থ্য বিষয় যারাবিশেষ করে আছে তো এক্ষেত্রে দেখা যায় যে রোগী আছে তাদের হ্যাঁ ল্যান্স ক্যান্সার হচ্ছে হ্যাঁ দেখা যায় ফুসফুস যে তারা হয়তো বেশি বেশিতারা আন্দাজে ব্যবহার করছে বেশি কিন্তু তাদেরকে দেখে ডাক্তাররা আবার পরিবার থেকে নিষেধ করা হয় না কেন তারা কিন্তু সে নিষেধ মানছে না তারা পান গ্রহণ করছে আহ

আসলে আর বয়স্ক লোকেরা এদের একবারই ফুসফুসে বা ল্যান্স problem হয়ে গেলে তখন তো কিন্তু এরা সহজে শুধু ক্যান্সার কেন অন্যান্য হম ঠান্ডা জনিত সমস্যা এদেরতখন বেশি চলে আসে একবার ল্যান্স effect যখন problem হয়ে যায় তখন যেকোন সমস্যায় ঠান্ডা জনিত সমস্যা গুলো বাচ্চারা যেন বেশি হয় একইভাবে বয়স্কদেরও ঠান্ডা জনিত সমস্যাগুলো অনেক বেশি হয় আর আর একটা সমস্যা সেটা হচ্ছ আপনারা তো জানেন Bangladesh কিন্তু যে ডায়াবেটিসের যে রোগটা সেটা খুব বেশি দেখা যাচ্ছে এখানে কিন্তু যে আহ মানুষের সচেতনতা অভাব আমরা দেখি যে য বই বেশি আহ ঠিক তারা ছোটবেলা থেকে যে একটা আর সেমি সে মতন থাকে তারা কিন্তু সকাল থেকে তারা সকালে morning walk করে বিকালে কিন্তু এভাবে কিন্তু তারা স্বাস্থ্য সচেতন তাদের তাদের জীবনযাত্রা আর lifestyle কারণ একরকম lifestyle আরেক রকম আমাদের lifestyle এর কারণে আমাদের মনে হয় এমন কোন পরিবার বর্তমানে খুঁজে পাওয়া যাবে না হয়তো যে পরিবারে কারো ডায়াবেটিস রোগটা নেই আর ডায়াবেটিস রোগটা তো আপনার খাদ্যাভ্যাসের উপর বেশি depend করে এই খাদ্যাভাস আসলে আমাদের আসলে একেবারেই আমাদের খাদ্যে ভাস পরিমাণে সরকার অনুভব করি যে আমাদের কারো যদি ডাইবেটিস হয় তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আনা যায় না এটা শুধু আমাদের মানে খাদ্যাভাসের কারণে হয় মনে হয় আমার আপনি ঠিকই বলেছেন তো আমাদের যে খাদ্য অভ্যাস তো আমরা আজ যে সমস্যা উচ্চ কলা থেকে আর ভাত গ্রহণ করার ব্যাপারে যে আগ্রহী আর যদি ভাত আমরা পছন্দ করি তো অন্যান্য দেশে তারা কিন্তু ভাত কিছু পরে কিছু খাই না আর খেলে পরিমাণে নির্ধারিত হয় হুম তারা তিন বেলায় ভাত খাচ্ছে না আমাদের বাংলাদেশ উপরে চলে আসছে আমরা স্বাস্থ্যের উপর আমরা তিনবেলা ভাত গ্রহণ করি না

তো Totally আমরা সরকারের উপরেই থাকি আমাদের খাদ্যাভাসে যে প্রোটিন Vegetable এগুলো থাকা প্রয়োজন এগুলো পরিমাণ মতো সেটা না গ্রহণ করার কারণে আমাদের ডাইবেটিস নিয়ন্ত্রিত থাকে না ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিনের দিন বেড়ে যাচ্ছে পাশাপাশি

এখন সরকারকে কিন্তু স্বাস্থ্য ঘাটের উন্নয়ন ঘটার জন্য নির্দেশ দিয়েছে করার জন্য আপনাদের সশস্ত স্থানে যারা যাদেরকে আহ চিকিৎসা দিয়ে তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে চিকিৎসা আমাদের Transfer করা হয় তারা তো এখানে ঠিকমতো যাচ্ছেন না আজ জেনারেল দেখা যায় যে এক দুই বছর সময় দিচ্ছেন না Transfer করে তারা কিন্তু আর বেলা সকালে চলে আসছে। এই যে একটা ব্যাপার আছে, গ্রামের যে আর গরিব মানুষ বা গ্রামে খেতে খাওয়া মানুষ তারা কিন্তু সু চিকিৎসা পাচ্ছে না বলে আমার পাচ্ছে না চিকিৎসা নেওয়া জন্য তাদের কে শহরে ছুটে আসতে হচ্ছে

তাদের অনেক গ্রামে অনেক জন ক্লিনিক মানে খুললেও সেই খান থেকে ক্লিনিক ঠিক না গ্রামে থেকে শহরে যে উদ্দগে যে স্বাস্থ সেভা দেওয়া হয় এখানে সেই রকম স্বাস্থ সেভ পাই না যার কারণে এদের কে সুষ্ঠ জন মানে কোনো problem হলে এদেরকে ছোটো শহরে চলে আসতে হয় যদিও সারকার এত এত invest করছে গ্রামে স্বাস সাথে হ্যাঁ আপনার সাথে অমনি কিছু দিনে সেটা হচ্ছে যে আমাদের গ্রামে যারা মানুষ আছে তারা কিন্তু আপনার আর চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারের কাছে না গিয়ে তারা হয়তো কবিরাজ তার পরে বিভিন্ন কাছ থেকে তাবিজ নিয়ে আর সেটা plan করা খানিক পারা এগুলোকে বিশ্বাস

এটার পরে আর কিন্তু দেখা যায় যে তাদের গুপ দি অবস্থা আর যদি আরো খারাপ হয়ে যায় ভালো থাকে কিন্তু সেই আরো খারাপে দিকে চলে যায় হম হম ঠিক বলছেন

আমাদের আরো সচেনতা হ্যাঁ এই ক্ষেত্রে এই সব হম জিনিস গুলো প্রতি অনেক গুরুপ্ত দিতে হবে সচেনতা বাড়াতে হবে যাতে কোনো রকম ভাবে এরা ভুল চিকিৎসাস্বীকার না হয় হ্যাঁ আপনি থাকি বলেছেন যে ভাব ভাব ভাবতে হবে যে school collage গুলিতে এই ব্যাপারে গ্রাম আছে তাদের কে যদি এই সম্পকে সচেতন সৃষ্টি করা যায় আর তাহলে মনে হয় যে এই ধরনে যে সমস্যা তো আজকে আপনার সাথে বিষয় বিষয় কথা বলে আমরা একটা করে পরবতী আপনার সাথে এই সম্পর্কে আলোচনা হবে আর

আচ্ছা হ্যালো হ্যাঁ, কি রে কেমন আছিস? আচ্ছা আগে তো আছি আর কি ভালোই আছি exam টেক্সাম শেষ, বেশ দারুন মাস্ত movie দেখছি আর মানে ভালো time pass করছি, তুই কেমন আছিস বল? আরে পঁচিশ তারিখ বলিস না বাড়িতে বসে মাস্ত film দেখলাম, আর মানে আহ movie দেখেই আমি কাটালাম Christmas টা পুরো। না ভাই ভীড় ভাট্টার মধ্যে কে ঘুরতে যাবে? তাই movie দেখেই কাটিয়েছি আমি। আরে নেটফ্লিক্সে সেই মালয়ালম একটা movie বেরিয়েছে দেখলি? night drive বলে। হ্যাঁ, তোর movie টা তোর অসাধারণ movie তোর নেটফ্লিক্সে ওটা মালয়ালমেই আছে তোর আহ টেলিগ্রামের link টা আছে তোর ওটা হিন্দিতে মানে ওটা তোকে download করলে তুই হিন্দিতে দেখতে পারবি। ও বাকি যেটা নেটফ্লিক্সে আছে ওটা তুই মালয়ালমেই পাবি, আমি তো ধ্যার মালয়ালম তো ঢের বুঝি তাই টেলিগ্রামে আবার link নিয়ে তোর download করে আবার দেখলাম, দারুন movie মাস্ত, তুই দেখতে পারিস, দারুন আছে।

হ্যাঁ, ওটা তো দেখার খুবই ইচ্ছা, আমি অনেকদিন ধরে wait করে আছি, কিন্তু কি বল তো? তো এখনও release করেনি। ও ওটা ওটা কি? play store এ পেয়ে যাবো app টা? ও তাহলে তুই টেলিগ্রামটা হচ্ছে download করিস, আমি তাহলে তোকে হচ্ছে এই link টা পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে বেশ ভালো, আরে তোকে তো বললে তুই তো মজাটাই হারিয়ে

হ্যাঁ, তোর এতে হচ্ছে politics ও মানে তোর ওই CI হচ্ছে তোর হচ্ছে উম মানে ওই gold এর মানে এমনিই ফেঁসে যাবে বুঝলি? যে এইসব টাকা ফাকা মেরে নিলে আহ সে নিয়ে সেই black money তে ফেঁসে যায় না যেরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তোর হচ্ছে এটাতে একটা CI হচ্ছে তোর ওই gold আঠেরো কিলো তোর gold হচ্ছে ওর বাড়িতে পাওয়া গিয়েছিলো বলে ও ফেঁসে গিয়েছিলো, তো সেখানে CM ও পর্যন্ত বলে দিয়েছে ওকে যে ও CM ওকে help করতে পারবে না। বুঝলি? তো ও তখন আহ CI তখন ইয়ে মানে plan করছিলো যে আর ওকে মানে ফাঁসিয়েছে একটা news channel এর reporter একটা মেয়ে ও ফাঁসিয়েছিলো বুঝলি? আহ তখন হচ্ছে পুরো news এ চলে এসছে। না ফাঁসিয়েছে বলতে মানে news এ আর কি ওর ব্যাপারে এরকম বলে ওকে মানে আর কি ফাঁসিয়েছে CID টা বদমাশ, তো CID টা বদমাশ নাহলে অতো gold ও লোকের টাকা মেরে কি করে পাবে? ও ওটাতে reporter টা ভালো। হ্যাঁ, reporter টা ভালো repoter টা তো তোর হচ্ছে যাতে ওর কাছ থেকে ঐসব gold fold উদ্ধার হয়েছে, ও ঐজন্য ওকে মানে আহ ফাঁসিয়েছে যেরকম reporter media করে না, হম হম হম ঐরকমই।

Arrest হবে তো একটা রাতের মধ্যে এতো মানে ঘটনাটা যে ঘটেছে সবকিছু movie রাত নিয়েই শুধু বুঝলি? হম আর ওই যে reporter অটার কথা বললাম ওই reporter টার boyfriend হচ্ছে উবের driver আহ উবের driver এবার হ্যাঁ, না ছেলেটা হচ্ছে তোর আহ ওর মানে past time অনেক ঘটনা আছে যেটার জন্যে ও এই এই জিনিসটা suffer করে, তো অরে মেয়েটার মানে ভালো family থেকে belong করে, তো মেয়েটার বাবা হচ্ছে ex-army হ্যাঁ দিয়ে হচ্ছে তোর না সব বলছিস না তো না সব বলছি না হ্যাঁ বল, আমি শুধু তোকে character গুলো বলে দিচ্ছি আর কি যা যা character আছে আর যে মেয়েটার যে boyfriend টা বললাম তার একটা বন্ধু আছে সে হচ্ছে

হম তো এই যে আমি তোকে just character গুলো বললাম এই character এর ওপর basis করে এই movie টা তো এখন CI ঐরকম ফেঁসে গেছে যখন CM যখন হাত তুলে নিয়েছে, তো আহ মানে CI রা plan করছে। এবার পুলিশও আছে ওখানে পুলিশও involve আছে, এবার কিছু পুলিশ ভালোও আছে আবার কিছু পুলিশ হচ্ছে corrupted আছে, আচ্ছা তো এবার সবাই মিলে plan করছে যে ওই gold টা যদি মানে কারও হাত দিয়ে পাঠিয়ে কাউকে যদি flame করা হয় তাহলে CI বেঁচে যাচ্ছে, তো ওর CI টা কি করবে ওরই মানে চেন মানে মানে ওই যেই পার্টিরই ও CI এখন, সেই পার্টিরই ওই ছেলেটার বাবা আগে CI ছিল বুঝলি? ওর বাবাই এই পার্টিটা তৈরী করেছিল, তো ওর বাবা মানে ওর বাবা হচ্ছে ছেলে থাকে পুরো আর কি লুটে নিচ্ছে, ছেলেটা ওই CI টাকে পুরো trust করে butCI টা যে ওর পেছনে মানে এত বড়ো বাঁশ দেবে সেটা ও বুঝতে পারেনি তো ও হচ্ছে পুরো trust করে বলছে একদম তাহলে ও যা বলছে ওর কথায় ওঠে আর বসে। তো ও বলেছে তুমি তাহলে এই একটা কাজ করো আমি বেঁচে যেতে পার, তো তুমি এক কাজ করো এই gold টাকে হচ্ছে নিয়ে গিয়ে আর হচ্ছে তুমি অন্য জায়গায় লুকিয়ে দাও আর তাহলে আমি এ হয়ে যাবো, ওকে কিন্তু ওকে কথাটা বলছে কিন্তু CI টা plan করছে কি ও যখন gold টা নিয়ে যাবে, ও লোককে পাঠিয়ে ওকে কি করবে খুন করে দেবে, খুন করে ওকে মানে পুলিশের হাতে মানে ফাঁসিয়ে দেওয়ার plan করছিলো বুঝলি? এবারে পুলিশের কাছে যদি ও যে আমি তো চলে যাই, তাহলে তো ও মুখ খুলে দেবে যে ও ওকে CI এই মানে gold গুলো নিয়ে যেতে বলেছে, তাহলে CI ফেঁসে যাবে, ও কে কি করেছে তাহলে ওকে মেরে ফেলে ও ওকে পুরো flame করে দেবে gold ওর কাছ থেকে পাওয়া গেছে, নিয়ে যেতে যেতে ও এরকম হয়েছে। এরকমভাবে আর কি plan করেছিল তো ঐরকম আর ওই দিনই মেয়েটার হচ্ছে যে reporter টা বললাম না ওই মেয়েটার হচ্ছে birthday ছিল, ওই মেয়েটা হ্যাঁ birthday ছিল, তো birthday র দিন। ছেলেটা এখন লুকিয়ে লুকিয়ে গিয়ে মেয়েটাকে বলেছে আহ না long drive এ যাবে তো ওই long drive এ যেতে যেতে এবার ঐদিন মানে checking চলছে যেহেতু CII এর ঘর থেকে ওরকম gold পাওয়া গেছে তো সবাই জানে যে হ্যাঁ CI হচ্ছে পাচার করার চেষ্টা করবে, তো তারজন্য পুরো খুব checking চলছে, যা গাড়ি আসছে গাড়ি ফাড়ি checking চলছে। তো এবার আহ এরকম যেতে যেতে এবার মেয়েটা বলছে আমি drive করবো, তো মেয়েটা drive করে যাচ্ছিলো রাস্তায়, এবার checking এ হচ্ছে দাঁড়িয়েছে, দাঁড়াতে মেয়েটার সাথে এখন একটা পুলিশের খুব তর্ক লেগেছে তো পুলিশ কিন্তু ভালো কিন্তু মেয়েটা ঐরকম rudely behave করেছিল বলে মেয়েটা ওইরকমভাবে কথা বলেছিলো বলে ওরা মেয়েটাকে torture করার জন্য বলছে না নামতে গাড়ির কাগজপত্র check হম হ্যাঁ, তো গাড়ির কাগজপত্র টাগজপত্র সবকিছুই নাকি ওদের কাছে ছিল, গাড়ির license ও ছিল মেয়েটার কাছেও license ছিল, মানে ওটা সবকিছু ঐদিক থেকে clear হয়ে ওরা বেরিয়ে গেছে, তখনও কিন্তু পুলিশটা ওদের গাড়ি ফাড়ি সবকিছু check করেছে, কিছু পায়নি। তো ওরা এরকম করে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ওই যে যাকে flame করার জন্যে ওকে পাঠিয়েছিল না সে এখন হঠাৎ করে ওদের গাড়ির সামনে চলে এসে পরে যায়, এমনভাবে পরে যায় মনে হয়েছিল যেন মেয়েটা মেয়েটাই accident করে ওকে মানে এ করেছে। তো হম হম হম misunderstanding হয়ে গেছে, misunderstanding হয়ে গেছে, দিয়ে এখন তোর ওখানে গিয়ে যখন ওরা নেমে দেখেছে তো রক্তারক্তিভাবে দেখেছে, তো ওরা ভেবেছে যে ওদের গাড়িতে accident হয়েছে তো হচ্ছে মানে লোকটার যেহেতু sense ছিল, তাই জন্যে ওকে সাথে সাথে হচ্ছে hospital এ নিয়ে যায়।

তো ও বললো যে এরকম একটা hospital এ চেনাজানা একটা hospital আছে, ওর চেনাজানা doctor আছে তো ওর কাছে নিয়ে যা আমি ওকে বলে দিচ্ছি phone করে ও আমার friend হয় তো ও কিছু হবে না, ও এরকম hospital এ নিয়ে গেলো তো তখন hospital এ নিয়ে যেতে

চলে মানে ওনার অতটাও মানে serious condition না, উনি বেঁচে যাবেন তো অতটা কিছু problem হবে না, কিন্তু পুলিশে আমাদেরকে inform করতেই হবে, তো general check up এর জন্য ওটা করে না যেটা তো ওরা বললো ঠিক আছে, যেহেতু পুলিশে এরকম inform করেছে তো এবার কি হয়েছে পুলিশ এসেছে তো এসেছে কোন পুলিশটা এসেছে জানিস্? যার সাথে হচ্ছে রাস্তায় ওরকম মেয়েটা ঝামেলা করেছিল তো এবার ওরা হ্যাঁ, আমি ঐরকম দেখিনি actually এটা আমি মানে দেখলাম তো, এটা কালকেই আমি দেখলাম।

হম হম দিয়ে হচ্ছে তোর হম দিয়ে হচ্ছে তোর মেয়েটাকে দেখে তো পুলিশটা তখন মানে পুলিশটা first এ চলেই যাচ্ছিলো যে হ্যাঁ, একটা details নিয়ে ওদেরকে চলে যেতে বলুন। তারপরে যখন মেয়েটাকে দেখেছে তখন পুলিশটা বলছে ঠিক আছে আজকে তো তাহলে সারারাত আমার কাজ আছে তাহলে অনেকক্ষন কাজ আছে চলে এসো দিয়ে এবার পুলিশটা ওদেরকে ছাড়েনি কিছুতে বুঝলি? দিয়ে পুলিশ আহ তারপরে ঘটনাগুলো আমি বলবো কি না ভাবছি, তারপরের গুলোতে আরও বেশি interest পুলিশটা খুব মেয়েটাকে খুব torture করেছে ওখানে মেয়েটার মানে মেয়েটার যে ego ছিল মেয়েটার ego ওখানেই শেষ করে দিয়েছে এমন torture করেছে মেয়েটা তো ভয়ে তখন কিছু বলেইনি। মানে torture বলতে অন্যভাবে কিছু torture না, পুলিশটা actually ভালো পরে তুই দেখলে বুঝতে পারবি পুলিশটা ভালো তো, হ্যাঁ, হ্যাঁ ওকে first এ তোকে মনে হবে যে হ্যাঁ, এরকম রাগী পুলিশ হ্যাংত্যান কিন্তু ওই actually কিন্তু last এ দেখবি ওই ভালো বেরোবে, ওই ওদেরকে help করে ওখান থেকে হ্যাঁ, ওই ওদেরকে help করে ওখান থেকে বেরিয়ে আনা করাবে, কারণ ওরা বাজেভাবে ফেঁসে যাচ্ছিলো না সবাই বেঁচে থাকবে, দিয়ে হচ্ছে আরে ওই gold টা নিয়ে মানে ওই লোকটা না না না হ্যাঁ, তো ওই মানে তোর যখন ও ওটার গাড়িতে accident করার আগে যখন ওই লোকটা পরে গিয়েছিলো না তো ওর কাছে একটা ওই gold এর ব্যাগটাও তো ছিল gold এর ব্যাগটা এখন ওরা জানতো যে gold আছে বলে ব্যাগটাও তুলে নিয়েছে যেহেতু ওর ব্যাগ বলে তারপরে ও তোকে তো বলাই হয়নি, তার আগে ওই ছেলেটি যে উবের চালাতো না উবেরে ওই লোকটারই বউ আর বাচ্চাকে ও drop করেছিল তো ও হচ্ছে জানতো না ওরই মানে husband এর তো এরকমও একটা ব্যাপার আছে দিয়ে হচ্ছে তোর ওই মানে এবার CI যখন জানতে পারবে যে এরকম accident হয়েছে তো গাড়িতে কে ছিল? না ও বলবে যে হম না ওই reporter টা